ওর ভেতরে আমরা নারকোলের পুর দিয়ে বেপার তা কে Steam করি করে ওই Same ময়দা পুর এর মধ্যেই ঢোকাই ওটা পিলি পিঠে হয়ে আমাদের যেটা Plain পুলি পিঠে ঠিক Same ভাবে আমাদের কিন্তু

Dumpling and Momor মধ্যে তফাৎ তা হলো Dumpling এর মুখ গুলো খোলা থাকে আচ্ছা আর Momo র মুখ তা আমরা বন্ধ করেদি আচ্ছা আচ্ছা আচ্ছা ইটা কিন্তু সত্যি একটা ভালো জিনিস বলি মানে আমার কোনো Idea ছিলোনা যে এরকম কিছু একটা হতে পারে বেপার তা নিয়ে যে এরুম একটা কিছু হতে পারে বা একটা কোনো Idea হয়ে বা উপায়ে তা এই জিনিস তা ইটা আমার সত্যি Idea ছিলোনা

হ্যান আমার মনেহয় আমরা যে কজন আরকি Food এর এই বেপার তা আমরা যে খাওয়া দাও করবো যে বা মানে এই যে Plan টা হচ্ছে সে কজন কে নিয়ে একটা Group বানা Whatsapp এ বুঝলি তো আমার ইটা মাথায় এসেছে জানিস তো এটাই আমি করতে যাচ্ছিলাম তাহলে একটা কাজ করি আমি এখনই আমরা একটা Group বানিয়ে সবাই কে Invite করি মানে সবাই যাতে আসে করে একটা দিন Pan রোববার তাই Plan দি দেখ যত দেরি করবো তত আমরা পেলক্ষ্য রোববার দি সবার ছুটি থাকে মোটামুটি সত্যি Office থেকে রী থাকে কাজ কর্ম থেকে ফ্রি থাকে এ কষলে রোববার দিন Plan করি রোববার দিন মাইল বানিয়ে নেবো বেপার তা একটা হয় হুল্লোড়হয়েযাক হ্যান ইটা করা যেতে পারে ইটা বেশ ভালো সেদিন কে তোর Tandoori chicken তা Review দিয়েদেৱ ছোট করে সেটাই তো একদম

ঠিকাছে ছ তাহলে আমি Group তা বানাচ্ছি

ইটা একদম সত্যি কথা ইটা সত্যি কথা বলেছিস ঠিকাছে ছ তাহলে আজকে রাখছি Group তা বানাচ্ছি সবাই কে একসাথে Invite কর তাহলে